সাইড -এ একটি পাহাড় উপরে তিনটি ছেলে ।

এটি একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ।

এখানে কিছু বাঁশের জিনিস তৈরী করা আছে।

কর্ম একটু বাঁশের দিয়ে তৈরী এখানে --

এটি একটি গাড়ি ধোয়ানোর জায়গা এখানে গাড়িটিকে--

রাখির কাজ হাতের কাজ শিখছে রাখি বানাচ্ছে দেখা যাচ্ছে ।

খেতে আসে ক্যান্টিন -এর মধ্যে পয়সা দিয়ে খাবার খায় ।

এখানে মানুষ বসার একটি জায়গা রয়েছে ।

সাইড -এ একটি ডাস্টবিন আছে। এখানে নোংরা ফেলার জায়গা।

এটি একটি বই দোকান দাস লাইবেরি এখানে সমস্ত রকমের এডুকেশন বই পাওয়া যায়।